ভবনের মধ্যে কিছু আলো লাগানো আছে এবং একটি ঘড়িও রয়েছে।

তার পাশে কিছু দোকানও আছে এবং পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে। দোকানটির রং সাদা ও লাল।

একটি মঞ্চের ওপর কিছু ছোট ছোট ছেলে মেয়ে এবং কিছু পুরুষ কেদারায় বসে আছে। সেই কেদারা গুলির রং লাল মঞ্চটি বিভিন্ন রকম ।

ছেলে শরীর ক্রীড়াঙ্গন করছে এবং অনেক ছোট ছোট দরজা জানালাও রয়েছে। কিছু আলোর ব্যবস্থাও রয়েছে সেখানে।

একটি রাস্তা বয়ে গেছে। রাস্তার একধারে কিছু গাড়ি ও বাইসাইকেল রাখা আছে।